সত্যি মানে আলাদা

তুই আহ HS এ last দিন ছিলি আমাদের সাথে যখন আমরা জামায় নাম টাম লিখছিলাম সবার না বোধহয় আমি ছিলাম না মনে হয়ে তোর last exam আমাদের সাথে ছিল না

তানু মানে অপূর্বা সবাই একসাথে পড়েছিলাম

আমরা মানে লিখব কি ওর দিকে তাকিয়ে হেসে যাচ্ছি নেহার সাথে তোর কথা হয় এখন মোটামুটি এখন মানে খুব একটা বেশি যে কথা হয় বলব না মানে দেখা হলে কথা হচ্ছে এরকম মানে কোন occasion এ হয়ত আমরা group meet করি মাঝে মাঝে তাও খুব rare কারণ প্রিয়াও এখন এখানে থাকে না ওর মায়ের সাথে থাকছে কাজের জন্য তারপর পৃথাও বাড়িতে থাকে মোটামুটি সবাই একটু time ফাইমে problem হয় আমরাও কাজের মধ্যে থাকি

শুনেছিস তো

ওই cafe তে যাওয়া হয় যদি যাই তো তখন ওকে ওর সাথে একটু কথা হয়ে যায় আচ্ছা আচ্ছা কি এ বা ওই যে তুই যখন স্কুলে ভর্তি হলি মানে আমাদের high স্কুলটা তখন নেহা তোর আহ মানে তোর best friend ছিল বল বলিস না হ্যাঁ ছিল তারপরে ধীরে ধীরে কেটে গেছে একটু বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু change হয় তো চল একদিন দেখা করি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বল কবে দেখা করবি আমার দেখ এখন free আছি আমি এর মধ্যে বল একদিন সবার যদি সময় হয় আমার কোন problem নেই মাঝখানে picnic করার কথা হয়েছিল তো সবাই একজনের হবে না মানে কেউই করবে না হয়ে গেল groupgroup এ message করে দেব তাহলে একটা date fixed করে চল সবাই মিলে দেখা করি আমার আজকে খুব করে স্কুলের কথা মনে পড়ছিল আমারো না recently মানে কয়েকদিন ধরে মানে ধর মানে আমার কিছু কিছু সময় না স্কুলের সামনে থেকে যাওয়া হয় কিছু কাজের সূত্রে তো আমার না এত মন খারাপ করে যেই স্কুলের সামনে থেকে যাই তখনই না মনটা খারাপ করে এত মনে পড়ে দিনগুলো আমারো খুব মনে পড়ে ঠিক আছে তাহলে তুই message করিস কবে দেখা করবি বা কি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে phone করিস মাঝে মাঝে

রাখছি রে হুঁ টা টা

হ্যা হ্যা হ্যা বলুন। আপনার নামটা কি আগে একটু জানলে ভালো। আপনার, আপনার পুরো নামটা একটু জানাবেন?

আচ্ছা, আহ ঠিক আছে। আমাদের এখানে তো ব্যাপারটা হচ্ছে আহ phone এ কথা বলতে হবে যেমন call center এ কথা বলতে হয় ওরকম client থাকবে আপনার under এ। আপনার হয়ে আরকি অনেকে কাজ করবে তো, আপনাকে সেই জিনিসগুলো দেখতে হবে আর call record আপনাকে রাখতে হবে। ঠিক আছে? সব কথার~ সব কথা যে আপনি বলবেন সেটার কথার আপনাকে record রাখতে হবে আর সেটার আপনাকে Excel sheet তৈরি করতে হবে অন্য আরেকটা। আর সেখানেও আপনাকে সব সেই জিনিসগুলোর record রাখবে আমি আরও একটা জিনিস জানতে চাই, আপনি কি আহ আপনার এক্স~ MS excel বা MS word এ জিনিসগুলোর কি আপনার শেখা আছে? আপনি কি জানেন সেগুলো? ব্যবহার হয়েছে? আচ্ছা, হ্যা নিশ্চয়ই! সেটা তো হবেই। কারণ আমাদের যাদের চাকরিতে নেওয়ার পরে আমাদের একটা training দেওয়াই হয়, তারপরেই আপনাকে কাজ দেওয়া হবে। সেটা তো নিশ্চয়ই! আর ঠিক আছে আহ সেটা হয়ে যাবে কিন্তু আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনি~ আপনি যদি এখানে কাজ করেন, তাহলে আপনি কবে থেকে আহ join করতে পারবেন বা তার আগে কিন্তু আপনাকে একটা interview দিতে হবে। আহ দেখুন ব্যাপারটা হচ্ছে office তো আমাদের আছে বেলেঘাটার এদিকে আহ বেলেঘাটা centre~ sector two এর এদিকে আছে। আহ কিন্তু এখন আমাদের যেহেতু এই করোনার জন্য এখনো কিন্তু আমাদের work from home যেটা আছে ঘরে বসে কাজ সেটা কিন্তু এখনো হচ্ছে। এখনো আহ আমাদের আহ office আর কি ঠিকঠাক মত ভাবে খোলেনি, যেহেতু আমাদের আহ যেই আহ ব্য~ ব্যবসাটা আছে যেই company এর যেই কাজটা সেটা যেহেতু বাইরের দেশের সাথে তো সেইজন্য কিন্তু আমাদের এখানে কিন্তু কাজের সেরকম সময় সীমা কিন্তু সেরকম নেই কোনো আমরা আহ আপনাকে কিন্তু কোন সময় সকালেও কাজ করতে হতে পারে, আবার কখনো হয়ত আপনার দুপুরবেলাতে দিনের বেলায় কাজ থাকতে পারে, আবার হয়ত কোন সময় আপনার রাত্রিবেলাতেও night এ ও কাজ থাকতে পারে। তা ও সেটাতে আপনার কোন সুবিধা নেই তো? দেখুন আমাদের এটা হচ্ছে twenty four into seven, ঠিক আছে। চব্বিশ ঘন্টা সাত দিনই আমাদের কাজ থাকে। তো আমাদের কিন্তু এরকমই কাজ চলতে থাকে, ঠিক আছে? আমাদের কিন্তু সময়সীমা ওইরকম ভাবে কিছু নেই। এবারে দেখুন, অনেক জনই যেহেতু আমাদের company তে কাজ করে সেই জন্য আপনি বুঝতে পারবেন যখন আপনি দয়~ উহ শুরু করবেন কাজ তখন আহ যখন আপনি বুঝতে পারবেন যে স~ অ~ মানে সময়সীমা বলতে সেরকম কিছু থাকে না। আপনার কাছে হয়ত থাকবে দশ ঘন্টার মত। দশ ঘন্টার মধ্যে আপনি আহ আহ এক ঘন্টার হয়~ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আপনার মাঝখানে একটা break থাকবে, আর সেই সময়ে থাকা, বিরত থাকবে আর কি। আর বাকি সময়টুকু নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? আর এবারে সেটা এখন না আপাতত কিছুদিনের জন্য আপনি ঘরে বসে করতে পারবেন কিন্তু office খুলে যব~ যাবে যখন তখন কিন্তু আপনাকে office এ এসে কাজ করতে হবে। আর সময়সীমা সেটা বলে দেবে আমাদের যাতায়াতের মধ্যে আপনার বাড়ি থেকে office আসার যেটা যাতায়াতের মধ্যে একদিন আহ থেকে আহ আপনার এক তারিখ আপনি আহ টাকা office থেকে পেয়ে যাবেন, আরেকটা আপনাকে আপনাদেরকে নিজেদের কে দিতে হবে।

হ্যা maam আপনাকে আমরা mail করে দেব আপনার mail ID আমাকে দিবেন আপনাকে mail করে দেব। ওই mail এ একটা link থাকবে। ওই link এ আপনি join হয়ে গেলে Microsoft Team বলে একটা app আছে সেটাকে আপনার phone এ আহ install করে নিতে হবে। আপনার phone এ যদি সেটা থাকে তাহলে আমরা যে link টা দেব তারপরে সেটার সাথে একটা password দেব ওই mail যেটা যাবে আপনার mail id তে সেখানে সব লেখা থাকবে, সেই mail এ আহ জয়~ আহ ঢুকে আপনাকে সেই password টা দিতে হবে। তাহলে আপনি join হতে পারবেন আর আপনার একঘন্টার একটা interview হবে। ঠিক আছে? এই প্রথম interview এর round এ কিন্তু আপনাকে আহ একটা পরীক্ষা দিতে হবে যেটা কিন্তু আহ একটা sheet এর মধ্যে থাকবে, কিছু প্রশ্ন থাকবে। MCQ এর মত, আহ থাকবে, সেটা আপনাকে first এ পূরণ করতে হবে। পূরণ করলে আপনি যদি সেই round এ pass করে যান, তারপরে কিন্তু আমাদের একটা HR এর call যাবে আপনাকে তখন কথা বলবেন। হ্যা দেখুন, আপনার কাছে যে mail টা যাবে ওইটাতে প্রথমে হচ্ছে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে যদি আপনি pass করে যান তাহলে সেই দিনই রাত্রিবেলার মধ্যে আপনার কাছে আরও একটা mail যাবে।

দেখুন আহ দেখুন এইটাও আমি বলে দিচ্ছি এ~ মানে আপনাকে তো first এ interview প্রথমে interview দিতে হবে, আপনার যদি সেরকম ভাবে দেখি যে আপনার সেরকম জ্ঞান আছে, তাহলে কিন্তু আপনাকে সেরকম ভাবে আপনার target বলতে থাকবে আপনার under এ আপনার হয়ে আহ অনেক client রা কাজ করবে, তাদের কাজ থাকবে phone করে জানা, ঠিক আছে? আহ তারা phone করে করে আমাদের যা কাজ করবে আর আপনার নিচে যারা client আপনার হয়ে যারা কাজ করবে, তারা কাজ করে আপনাকে দেবে। আপনার কাজ থাকবে সেই জিনিসটাকে Excel এ ভালো করে গুছিয়ে সেটার chart বানানো, সেটার আহ backup রাখা নিজের কাছে, আর সেই জিনিসগুলো রেখে আপনাকে company র কাছে যে আমার~ আপনার manager থাকবে তাকে সেই কাজটা দিতে হবে, এবারে সেইটা প্রতিদিনেরও কিছু থাকতে পারে আবার মাসেরও থাকতে পারে। salary বলতে দেখুন আপনি প্রথমে যখন ঢুকবেন তখন কিন্তু আপনার salary থাকবে আহ দশ থেকে এগারো হাজারের মধ্যে, ঠিক আছে? আর আপনার আহ সেটার পরে তিন মাস পরে আপনার আহ যদি আপনি ঠিকঠাক মত কাজ করেন তাহলে কিন্তু আপনার আহ সাথে আহ salary টা আরেক~ বাড়তেও পারে।

সেটার জন্য আপনার নিজের যেই bill টা থাকবে phone এর যেই bill টা সেটাও আপনি পাবেন। আহ দেখুন আমাদের এখানে এরকম ব্যবস্থা আছে যে training এর সময় আপনাকে আহ কিছু টাকা আমাদেরকে দিতে হয়। ঠিক আছে? আমরা যে training করাচ্ছি সেটার বিপরীতে আপনাকে কিছু টাকা আমাদের দিতে হয়। এবারে সেই টাকাটা

সেইখানে আমরা একটা নিয়ম রেখেছি যে আপনি একমাস কাজ করে তারপরে সেখান থেকে কিছু amount আমাদেরকে আবার পাঠিয়ে দিতে পারেন বা আপনাকে কিছু amount কেটে প্রথম মাসে যেটা আমরা training দিয়ে আপনাকে নেব, সেই সময়ে আমরা আহ সেই টাকাটুকুনি কেটে বাকিটা টাকাটুকুনি আপনার account এ পাঠিয়ে দেব। সেই amount টি হচ্ছে পাঁচশ টাকা। দেখুন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি যে আপনি যেই পাঁচশ টাকাটা দিচ্ছেন, এটার জন্য আহ এটার আহ বিপরীতে আপনি কিন্তু একটা training পাচ্ছেন এই training টার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারছেন আর এই company এর হয়ে আপনি কাজ করতে পারছেন। তো এটাই হচ্ছে নিয়ম, এটাই চলে। আপনি অন্য জায়গায় যদি খোজ নেন তো তখনও দেখবেন এটাই হয়ে থাকে।

হ্যা, আপনি একটা কাজ করবেন। এই number এই আপনি আপনার CV টা পাঠিয়ে দেবেন আর সাথে আপনার mail id আর আপনার বাড়ির address যেটা আছে নি~ ঠিকানা যেটা আছে সেটা একটুখানি দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আমাদের যেই আপনি mail id টা দেবেন, সেই mail এ আপনার কাছে mail যাবে। ধন্যবাদ। আমাদের একটা সুন্দর বাড়ির পাশে একটা বাগান আছে। সেই বাগানটায় আমরা প্রতিদিন আমি আর বাবা প্রত্যেকদিন সকাল বেলাতে জল দিই। বিভিন্ন রকমের সবজি ওখানে চাষ করা হয়। বিভিন্ন রকমের ফল ওখানে চাষ হয়েছে। অনেক কটা আমি গাছ লাগানো হয়েছে তো ওই আম গাছে অনেক কটা মুকুল এসছে গাছ গুলোতে প্রত্যেকদিন সকালে আমি আর বাবা গিয়ে জল দিই বাগানটি অনেক কটা পিলিয়ার দিয়ে সাজানো হয়েছে। তো পিলিয়ার পিলিয়ার গুলো বরাবর জাল দেওয়া হয়েছে। যাতে ছাগল গরু না ঢুকতে পারে। but তার সত্ত্বেও উম অনেক কটা ছাগল ঢুকে পড়েছিল। সেই বাগানটি খুব যত্ন সহকারে আমি আর বাবা গিয়ে সাজাই এখানে বিভিন্ন রকমের ফল ফুল সবজি শাক চাষ করা হয়। বাড়িতে খাবারের জন্যে বাজার না যাওয়া হয় তার জন্যে উম শাক উপযুক্ত দিয়ে আমরা চাষটা করি সেখানে বিভিন্ন রকমের চাষ উম আমরা করে থাকি সেখানে গিয়ে অনেক কটা নারকেল গাছ লাগানো হয়েছে অনেক কটা অনেক কটা সবজি গাছ লাগানো আছে বিভিন্ন রকমের উম পেঁপে গাছ লাগানো আছে অনেক কটা পেঁপে বীচ ওখানে চাষ করার করেছি ছোটো ছোটো গাছও বেরিয়েছে পেঁপে বীচ থেকে নীল রঙের উম বীচ গুলোকে পোঁতা হয়েছিল আস্তে আস্তে সেগুলোকে বৃদ্ধি হয়েছে বিভিন্ন রকমের উম বিভিন্ন রকমের ফল মূল ওখানে লাগানো হয়েছে।

আরো অনেক ছোটো ছোটো পেয়ারা হয়েছে। আমরা বাড়িতে নিয়ে এসে পেয়ারাটা খেয়েছিলাম উম অনেক কটা ডালিম গাছ লাগানো আছে অনেক কটা এঁচোড়ের গাছ বা কাঁঠালের গাছ লাগানো হয়েছে সেখানে পরিচার্য করা হয়। আমাদের পাশের বাড়ি বাগানের পাশে বাড়ি থেকে বালতি বালতি করে নিয়ে গিয়ে সেখানে জল দেওয়া হয়। এখন বৃষ্টি হয়েছে কদিন জল দিতে হবে না বাগানের মধ্যে ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়েছে অনেক কটা গাছ বাগানে অনেক কটা কলা গাছ হয়েছে। তো আমি লাগিয়েছি সেখানে আহ অনেক বড়ো কাঁদি কলা হয়েছিল সিয়াপুরী কলা সেখান সেই কলা গুলোকে বাড়িতে নিয়ে এসছিলাম ভাঁটিতে জাক দিয়ে খাওয়া হয়েছিল। কিন্তু আমরা সঠিক পদ্ধতি করতে পারিনি বলে সেই কলা গুলোকে ঠিক মতো খাওয়া হয়নি। আর কলা অনেক কটা পচে গিয়েছিলো আমাদের বাগানে অনেক কটা নারকেল গাছ আছে সেই নারকেল গাছের পাতাগুলো ঝড়েতে ভেঙে ভেঙে বাগানের মধ্যে পড়েছে সেই বাগানটা অপরিষ্কার হয়েছে কাল সকালে গিয়ে নারকেল গাছের পাতাগুলো সরিয়ে দিয়ে বাগানটা একটু পরিষ্কার করবো বাগানে একটি খাল করা আছে সেখানে সমস্ত বাড়ির সবজি গুলো নিয়ে ওখানে ফেলে পচানো হয়। বাড়িতে যে সবজি গুলো আমাদের বাড়িতে থাকে সে সবজি গুলোকে ওই খালটাতে ফেলা হয় বৃষ্টির জলে বা এমনি জলে সে সবজি গুলো পচে সেই পচে পচা জল গুলোকে

একটি সচনে ডাটা ডাল ডাটা পড়ার পরে গাছটা কেটে দিয়েছি সেই গাছটাতে সেই গাছটা আবার নতুন করে মাটিতে মধ্যে বসিয়েছি সে বসানোর পরে বসানোর পরে সেই উম উম ডালটির ওপরে খানিকটা গোবর দিয়ে দিয়েছি আবার নতুন করে হবার জন্যে আর ওই শোচনী গাছের ডালটি আবার পাশেই বসানো হয়েছে পরবর্তী কালে সচনে, সচনে ডাটা খাবার জন্যে ছোটো ছোটো করে বেরিয়েছে।

সে অনেক কটা বাড়িতে বেগুন খাওয়া হলো। বেশ বড়ো বড়ো বেগুন কিছু কিছু গাছে বেগুনে বড়ো বড়ো কাঁটা আছে বাগানের মধ্যে একটা কুল গাছ আছে অনেক কুল গাছে বড়ো বড়ো অনেক পাতা বাগানের মধ্যে, মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন সবজি লাগানো হয়েছে। বাগানের মধ্যে দুটো কমলা লেবু গাছ লাগানো হয়েছে। সেখানে ছোটো ছোটো পাতা বের হচ্ছে। এখনো কমলা লেবু খেয়ে উঠতে পারিনি। খুব ছোটো গাছ বাগানে কিছু এঁচোড় গাছ লাগানো আছে খুব ছোটো সেখানে প্রত্যেকদিন সকালে জল দিই সেই গাছ গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বাগানে আমার বাগানে প্রচুর পরিমানে ছাগলের উৎপাত হয় তাই জাল দিয়ে বাগানটাকে ভালো করে ঘেরা আছে। বাগানের মধ্যে খুব ভালো সূর্যের আলো ঢোকে অনেক কটা কলা গাছ লাগানো আছে বাগানে বিভিন্ন রকমের সবজি চাষ করে ছিলাম দু চারটে আলু পেঁয়াজ চাষ করেছি খুব অল্প করে বাগানে উম গ্রামের দোকান থেকে সার দিয়ে এসে বাগানে দেওয়া হয় প্রতিদিন সকালে বাগানের মধ্যে মাটি গুলো খোঁড়া হয় ওতে সার সমেত দেওয়া হয়। বাবা প্রতিদিন সকাল বেলায় গিয়ে বাগানটাকে পরিচর্চা করে একটি বালতি রাখা আছে সেখানে নিম পাতা সেদ্ধ করে সেই জলটি প্রতিটি গাছে গাছে ছিটানো হয়। শোষক বা পোকা রোধ করার জন্যে বাগানের মধ্যে আম বাগানে অনেক কটা পেয়ারা গাছ আছে সেখানে ছোটো ছোটো বড়ো পেয়ারা হয়েছে বাগানে একটি নিমপাতা গাছ আছে সেখানে বাগানে পরে পরে অপরিষ্কার করে বাগানটি একটি ড্রেনের পাশে প্রচুর মশা আছে বাগানে বিভিন্ন রকমের পতঙ্গ ফড়িং কাঠবেড়ালি বাগানের মধ্যে আসা যাওয়া করে বাগানে বিভিন্ন সবজি চাষ করার পরে সেই সবজি গুলো কিছু শুকিয়ে গিয়েছিলো সেই গুলোকে পরিষ্কার করে মাটি গুলোকে আবার নতুন করে সবজি লাগানো হয়েছে। বাগানের মধ্যে মাচা করা হয়েছে কিছু ছোটো ছোটো কুমড়োগাছ লাগানো হয়েছে। পরবর্তীকালে কুমড়ো গাছ গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে কুমড়ো ছোটো ছোটো কুমড়ো, কুমড়োর পাতা বেরোচ্ছে পাতা গুলো ছোটো ছোটো ছোটো ছোটো পাতা কুমড়ো গাছ গুলোকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ গাছ গুলো হবে। প্রচুর ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। ছোটো ছোটো পাতা লাগানো হয়েছে ঢেঁড়স গুলো দু চারটে করে পোকা হয়েছে ঢেঁড়স গাছে পোকা প্রচুর পরিমানে পাতা গুলো খেয়ে নিয়েছে অনেক কটা সচনে ডাটা উম গাছ আছে সেখান থেকে দু চারটে ডাটা পেরে আমরা বাড়িতে খেয়েছিলাম।। বাগানে কতগুলো আম গাছ লাগানো হয়েছে। ছোটো ছোটো আম গাছ একটা বারো মাসে আম গাছ আছে বাগানের মধ্যে আমের মুকুল এসছিল এ বছর প্রথম বছর বলে আমের মুকুল গুলো ভেঙে দিয়েছি। নতুন বছরে আবার পরের বছরে আসবে হলে বাগানে কি কারি পাতা গাছ লাগানো আছে নারকেল গাছটার ঠিক পেছন দিকটাতে কারিপাতা বাগানের মধ্যে উম একটি নারকেল গাছ আছে সেখানে সেখানে একটি কাঠ ঠোকরা পাখি ছোটো করে ফুটো করে সেখানে বাসা করছে আস্তে আস্তে ঠোকরাছে অনেক পাখি আসে বাগানের মধ্যে লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকম বাগানের মধ্যে একটি ডাবা রাখা আছে যেখানে পাখিগুলো এসে জল খায় গ্রীষ্মের প্রখর দুপুরের মধ্যে সেই পাখি গুলো এসে দুটো একটু জল খেতে পারে বাগানে দুটো আমি যে বাড়িতে থেকে অনেক কটা গম ছড়িয়ে দিই নিয়ে যায় সবজি নিয়ে সবজি নিয়ে যায় সেখানে ওগুলোকে পচাতে দিই অনেক পাখি আসে দুটো গম নিয়ে ওখানে দেওয়া হয় পাখিদের খাবারের জন্যে। বাগানের মধ্যে সুন্দর ভাবে স্বসজ্জিত করে রাখা হয়েছে খুব পরিষ্কার পরিছন্ন বাগান। আমাদের বাগানটার মধ্যে অনেক জায়গাটা ফাঁকা আছে এখনো কিছু লাগাবো কি না সেটা চিন্তা করছি। অনেক কটা বাগানের মধ্যে গিয়ে সোনাঝুরি গাছ মেহগিনি গাছ অনেক বড়ো বড়ো হয়েছে লম্বু গাছ বাগানটা

বাগানে সবুজ বাগান এখন বৃষ্টি হয়েছে দুদিন যেতে পারিনি প্রচন্ড কাদা বাগানের মধ্যে সজ্জিত আছে বাগানটি বিভিন্ন রকমের গাছ পালা লাগালে পরিবেশে গাছ বিভিন্ন সুসজ্জিত ভাবে সাজানো থাকে। বাগানটির বাগানে বিভিন্ন সবজি চাষ করলে পরে উম সার বিহীন সবজি বাড়িতে খাওয়া হয় বাগানটিতে কিছু ফুলে ফুলের গাছ আরো কিছু লাগাবো চিন্তা ভাবনা করছি বাগানের মধ্যে অনেক কটা পাখি এসে বসার জন্যে একটু জায়গা করবো চিন্তা করছি। বাগানে অনেক কটা পায়রা এসে বসে তাদের জন্যে পায়রাদের কিছু ঘর করার চিন্তা ভাবনা করছি। একটি কাঠ ঠোকরা বা বড়ো পারা একটা কোকিল পাখি বাগানে এসে বসে তার জন্য একটা দোলনার ব্যবস্থা করবো। দড়ি দিয়ে বেঁধে দেবো সেখানে কোকিল বা বিভিন্ন রকম পাখি গুলো এসে দোল খাওয়ার জন্য ব্যবস্থা সুব্যবস্থা করা হবে। আমাদের বাগানের বিভিন্ন সবজি সার বিহীন খেয়ে আমরা উপকৃত হচ্ছি।

ওয়ালাইকুম আসসালাম, কি করছিলেন জি আমি হচ্ছে তানু বলছিলাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ হটাৎ এতো দিন পরে অনিক দিন পরে হলেন এই তো ব্যাস্ত থাকি খোজ খবর নিও হয় না, কি করছেন আপনি? এই তো আমি একটা cinema দেখতে ছিলাম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 ও আচ্ছা আমিও একটু ই অল্প দেখা হয় তেমন একটা দেখা হয় না তবে ভালোই লাগে দেখতে খারাপ লাগে না আপনার পছন্দের নায়ক কে? বাংলাদেশি আগের দিনের আচ্ছা আচ্ছা রাজ রাজ দা রাজ রাজ দাদা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 ওর যেই অল্প বয়সের ছবিটা

হ্যাঁ হ্যাঁ অবশ্যই

আহ সময়টা মানে ব্যাপারটায় অন্য রকম ছিল হুম আগে TV তে খুব আগ্রহ ছিল খুব মানে মানে মজা করে আরকি TV দেখতাম, আমি যখন ছোট ছিলাম তখন TV তে মোগলি হতো মিনাকে হেকিম হতো ওগুলো দেখতে খুব পছন্দ করতাম

হ্যাঁ হ্যাঁ আপনি মিনা cartoon দেখতেন ছোটবেলাতে ওই cartoon ছিল হ্যাঁ হ্যাঁ জি মিনা cartoon শুরু হবার আগে একটা গান হয়না আমি বাবা আমায় স্বপ্ন আদোরে মেয়ে মানে খুব পছন্দ ওই গানের সুর তাই কোনো রকম ছিল খুব ভালোলাগতো হ্যাঁ আসলে এখনো শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাই হ্যাঁ হ্যাঁ আসলে

হুম ও আহ হয় আপনি শোনেন গান? হ্যাঁ আমি গান শুনি, আপনার হচ্ছে কেমন গান পছন্দ? এই তো আধুনিক বাংলা গান বা ধরো পুরোনো দিনের বাংলা গান দুটোই আমার সোনা হয় আমি শুনি প্রথম থেকে মনে করেন গান একধরনের medicine আচ্ছা আচ্ছা তাইতো বোজা যাচ্ছে গানের প্রতি আপনার অনিক দুর্বলতা আছে, কার গান আপনার ভালো লাগে সবচেয়ে বেশি?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 আচ্ছা আপনার মানে পছন্দের গান কোনটা? পছন্দের গান নাই কিন্তু ধরেন আহ আগেকার আগেকার যেই শিল্পীরা ছিল দ্রোনা লায়লা তারপরে ধরেন এদের অনিক গানই আমার পছন্দ আসলে তো কিংবদন্তি শিল্পী ওদের পছন্দ করারই কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপনার কোনো পছন্দের আহ শিল্পী নাই? না ওই ভাবে পছন্দের নাই তবে সবার গানই শুনতে আহ ভালো লাগে মোটা মুটি আপনি যাদের কথা বলেন তাদের গান তো ভালো লাগে আবার নতুন প্রজন্মের গানও আমার বেশ পছন্দের আমাদের সময় আমরা যেকোন ছোট ছিলাম তখন হচ্ছে মানে সত্যি famous গায়ক ছিল কে জানেন? আতিস ওই যে ও প্রিয়া ও প্রিয়া একটা গান আমাদের যেকোন school এ যেতাম তখন ওই গানটা রাস্তায় বাজেতো তখন খুব মানে খুব পছন্দ ছিল এইরকম তার পর সেই সময় এই type এর গান তার পর চেয়ে বাচু, জেমস এরা তখন মানে bande সঙ্গীতটা তখন নতুন নতুন মানে তখন অন্য রকম ছিল দিন গুলো হ্যাঁ হ্যাঁ আমিও শুনতাম অনেক ভালো লাগতো আচ্ছা, না এখন আর সোনা হয় না school এ উম যাবার সময় তখন ওই গান গুলো শুন মানে ভালো লাগতো হ্যাঁ, এখন ধরেন ওইভাবে তো নাই এদের পুরোনো গানই আছে

আধুনিক বাদ্যযন্ত্র আসছে পরিবর্তন হয়েছে কিন্তু তাদের যেই বেপারটা ছিল সেই ব্যাপারটা আর কোথাও পাওয়ায় না তবুও শুনি হ্যাঁ ঠিক বলছেন, তবে হচ্ছে আমার আপনার নাটক দেখতে কেমন লাগে?

হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশি নাটক মানে দেখি আমার serial দেখতে ভালো লাগে না কিন্তু নাটক যে~গুলো বাংলাদেশি ওই গুলো দেখতে ভালোই লাগে হ্যাঁ তো নায়ক নায়িকা কাদের কিছু নায়ককে মানে উম আহ বলেন সেখানে কাঞ্চন ফেবরি কে ভালো লাগে নুসরাত কে ভালো লাগে তারপর নায়িকার দিক থেকে আপনার পুরোনো যুগের তাই বেশি ভালো লাগে অপিকরিম সুবন্ত মুস্তফা উম এদের নাটক দেখতে খুব ভালো লাগে আচ্ছা এরাতো অনিক বছর ধরে টিকে আছে মানুষ তো মানে কত আসলো কত গেলো কিন্তু এদের তুলোনা হয়ই না এরা এক ভাবে আহ হ্যাঁ তা বর্তমান সময়ে যে তৃষা আসছে না তৃষা কেও আমার খুব পছন্দ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 হুম ঐযে ওই husband মুস্তফা সরোয়ার ফারুকী ওর মানে আহ ওর ছবি গুলো বেশ ভালো যতগুলো ছবি বানাসে আমি দেখলাম যে ভালোই পরিচালক হিসাবে বেশ ভালো ভালো ছবিই বানাই পরিচালকের নাম, ইটা হচ্ছে তার পিসার husband মানে অনিক বেশি হ্যাঁ হ্যাঁ ওই জি third person singular number আমার জীবনে প্রথম মানে hall এ যে মুভি দেখে ওই movie টা আমরা তখন university first year এ পড়ি আমরা কিছু বান্ধবীরা মিলে মানে ওই ছবি দেখতে গিয়ে ছিলাম মানে খুব মজা পেয়েছিলাম